ছবিতে নীল রঙের কয়েকটি বড় আকারের টেলার দেখা যাচ্ছে।

প্রতিটি টেলার -এর সামনে ছোট মই রয়েছে।

ছবিটি আবহাওয়া কুয়াশাচ্ছন্ন যা শীতের ইঙ্গিত দিতে পারে।

ভবনের সামনে ও পাশে বিভিন্ন ধরনের টবের গাছ সাজানো আছে যা পরিবেশকে সুন্দর করছে।

ডান পাশে বেশ কিছু গাছ থাকলেও বাম পাশে খোলা জমি দেখা যাচ্ছে সামনে একজন ব্যক্তি ব্যাগ নিয়ে হাঁটছে যা পথের গভীরতা বোঝাতে সাহায্য করে।

দূরের দৃশ্যে একটি পানীয় ট্যাঙ্ক এবং কিছু ভবন দেখা যাচ্ছে যা জায়গাটি কোন শিক্ষা প্রতিষ্ঠান বা পার্ক হতে পারে তা ধারণা দেয়।

ছবিটিতে একটি কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে ট্রাউজার শটস এবং অন্যান্য পোশাক সাজানো রয়েছে।

ছবিতে একটি পরিষ্কার ও সুসংগঠিত ভবন দেখা যাচ্ছে যা কোনো প্রতিষ্ঠান বা অফিস হতে পারে।

ভবনটির রং সাদা ও লাল যা এটিকে আকর্ষণীয় করে তুলছে বাম পাশে সুন্দরভাবে ছাটা গাছ এবং একটি ছোট বাগান রয়েছে।

প্রশস্ত পটটি পরিপাটি এবং চলাচলের জন্য সুবিধাজনক মনে হচ্ছে।

দূরের দিকে একটি ফটক দেখা যাচ্ছে যা মূলত প্রবেশদ্বারেও হতে পারে।

কাঠের একটি ঢালু পথ রয়েছে।

আশেপাশে পরিবেশটি সবুজ ও প্রাকৃতিক দেখাচ্ছে।

এখানে বেশ কিছু লোক একত্রিত হয়েছে।

রুম -টি সাজানো হয়েছে হলুদ ও কালো বেলুন দিয়ে।

এ ইভেন বা উদ্বোধনী অনুষ্ঠানের ইঙ্গিত হতে পারে।

ছবিতে রাস্তার পাশে একটি বাজার এলাকা দেখা যাচ্ছে যেখানে ছোট দোকান রয়েছে দোকানগুলোর ফলমূল ও অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে।

বড় বড় গাছ রাস্তার পাশে ছায়া দিচ্ছে যা পরিবেশকে সুন্দর ও আরামদায়ক করে তুলছে।

নিচের অংশে প্রশস্থ খোলা উঠান রয়েছে যা হয়ত কোন এক সরকারি প্রতিষ্ঠান বা ঐতিহাসিক স্থান এর অংশ হতে পারে।

সামনের দিকে একটি সংযোগকারী সেতু দেখা যায় যা ভবনের দুটি অংশকে একত্রিত করেছে।

ছবিতে এইটি নীল রংয়ের মারুতি সুজুকি ইজিনিস গাড়ির একটি শোরুম বা সার্ভিস সেন্টার প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

যার নাম চাইনিজ স্টেশন ।

সামনে কয়েকজন মানুষ বসে আড্ডা দিচ্ছেন।

এখানে চা ও অন্যান্য খাবার পাওয়া যায় বলে মনে হচ্ছে।

সামনে একটি জলধারা রয়েছে যেখানে পদ্মফুল ভাসছে যা দৃশ্যটিকে আরো মনোরম করে তুলছে।

ছবিতে একটি আলোকসজ্জিত বাজারের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে দুটি দোকান বিশেষভাবে চোখে পরছে।

এই জিম -টা একটি সাধারণ কিন্তু কাজ্যকরি পরিবেশ তৈরি করেছে।

মানুষজন ওজন উত্তোলন এবং ব্যায়াম করার জন্য বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে।

ছবিতে একটি ইন্ডিয়ান পোস্ট এ_টি_এম দেখা যাচ্ছে যা চব্বিশ ঘন্টা খোলা থাকে।

ডানপাশে একটি বড় ট্রাক রাখা আছে যা বানিজ্যিক পরিবহনে অংশ হতে পারে।

দেওয়ালে ইনফিউস স্যালোন নামে স্যালোন -এর নামটি শৈল্পিকভাবে লেখা হয়েছে।

ছায়া ও সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

যা প্রবেশ ও প্রস্থানের পথ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

দূরে একটি ট্যাঙ্কার দেখা যাচ্ছে।

ভবনটি একটি ঘেরা প্রাচীর এবং লোহার গেট দিয়ে সুরক্ষিত।

গেটের পাশে একটি পোস্টার ঝুলছে যেখানে সিনেমা সংক্রান্ত কিছু তথ্য দাওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

আলো জ্বলা ঘরটি বেশ আরামদায়ক এবং ছিমছাম সাজানো হয়েছে।

এখানে বিভিন্ন ধরনের গৃহস্থালি ও ইলেকট্রনিক পণ্য বিক্রি করা হচ্ছে।

বামপাশের তাকগুলোতে রান্নার সরঞ্জাম বৈদ্যুতিক মালপত--

ছবিটিতে একটি টিনের ঘর দেখা যাচ্ছে যার সামনে কাঠের স্তূপ রয়েছে।

পাশে একটি ধাতব সিঁড়ি রয়েছে যা সহজে নামা ও ওঠার জন্য ব্যবহৃত হয়।

পুল -এর চারপাশে টাইলস বসানো হয়েছে যা স্থানটিকে আধুনিক ও আকর্ষণীয় করে তুলছে।

ছবিতে একটি সুন্দর চা বাগান দেখা যাচ্ছে যেখানে সবুজ চা গাছগুলি সারিবদ্ধভাবে লাগানো হয়েছে।

এ ধরনের চা বাগান সাধারণত পাহাড়ি বা সমতল উর্বর অঞ্চলে পাওয়া যায়।

দোকানগুলির সামনে বিভিন্ন রকমের পণ্যর ঝুলছে এবং কিছু মানুষ কেনাকাটাও করছ --

কিছু মানুষ বই বা নথিপত্র হাতে নিয়ে ব্যস্ত দেখাচ্ছে যা শিক্ষা পতিষ্ঠা বা পরীক্ষাকেন্দ্রের পরিবেশ বোঝাতে পারে।

আশেপাশে গাছপালা পাতাগুলি কম যা শুষ্ক মরশুম বা গরমকালের ইঙ্গিত দিতে পারে।

ব্যাকগ্রাউন্ড -এ কিছু লোক মাক্স পরে আছেন যা সাম্প্রতিক বছর গুলির স্বাস্থ্য সচেচনতার প্রতিরিফল হতে পারে।

ছবিতে একটি শপিংমলে ভেতরে দুর্গাপূজার থিম সাজানো একটি অংশ দেখা যাচ্ছে।

যার ওপরে দেবী দুর্গার মুখের চিত্রও রয়েছে।

আশেপাশে অনেক লোক কেনাকাটা ও ঘোরাফেরা করছে।

ছবিটিতে দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি একটি কয়াক বা ছোট নৌকায় বসে বৈঠা চলাচ্ছেন ।

ওরা সবাই লাইফ জ্যাকেট পরে আছেন।

নৌকা সবুজ ও হলুদ রঙের।

যা জায়গাটিকে ঘিরে রাখার জন্য ব্যবহার করা হয়েছে।

আশেপাশে প্রচুর সবুজ গাছপালা রয়েছে আ্য জাগাটি কোনও বিদ্যালয় বা কমিউনিটি সেন্টার হতে পারে।

ভিতরটি বারান্দা ও সিঁড়িগুলো নীল ও সবুজ রঙের রেলিং দিয়ে সজ্জিত হো করা হয়েছে।

এবং অলংকারে ঝুলন্ত ঝাড়লণ্ঠন রয়েছে।

বড় গাছ ও ঝোপঝাড়ের মধ্যে হরিণেরা নির্ভয়ে ঘুরছে যা প্রাকৃতিক পরিবেশকে সুন্দর করে তুলছে।

পথের ধারে ছোট গাছপালা ও ঘাস রয়েছে যা দৃশ্যটিকে আরও মনোরম করে তুলছে।

ছবিটির পেছন অংশে একটি বেড়া দেখা যাচ্ছে যা বোঝায় এটি একটি অভয়ারণ্য হতে পারে।

দোকানে পাশে এবং ভেতরে আরো বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ ঝুলিয়ে রাখা হয়েছে যা ক্রেতাদের সহজে দেখতে সুবিধা হয়।

বাইরে দিয়ে রঙিন খুঁটি এবং নকশাকৃত কাঠের ব্যালকনি এটি আরও আকর্ষণীয় করে তুলেছেন।

বাড়ির চারপাশে প্রচুর সবুজ গাছপালা ও খোলা জায়গা রয়েছে যা প্রাকৃতির সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে।

বিক্রেতারা নীল ত্রিপল বিছিয়ে মাছগুলোকে প্রদর্শন করছেন।